এই সিলিং ফ্যান টি_ভি লাইট একটা পুতুল দেখা যাচ্ছে।

এখানে সামনে একটি সুন্দর রুম দেখা যাচ্ছে।

সামনে একটি সুন্দর বিল্ডিং দেখা--

অ্যা সামনে দুইটা পোস্টার দেখা যাচ্ছে।

আবার অনেক গাছপালা দেখা যাচ্ছে।

এখানে আরো অনেকগুলা ফুলের টব দেখা যাচ্ছে আবার সামনে মেইনরোড দেখা--

মেইন রোডের চারপাশে অনেক দোকানপাঠ দেখা যাচ্ছে আবার মেইন রোডের একপাশে অনেক ফ্ল্যাক দেখা যাচ্ছে।

আবার একটা বাইকের হেলমেটও দেখা যাচ্ছে আবার এখানে অনেকগুলো চেয়ার দেখা যাচ্ছে।

আবার একটি অজন্তা জুতার দোকান দেখা যাচ্ছে।

দোকানটির মধ্যে কিছু জিনিসপত্র দেখা যাচ্ছে আবার একটা ফোনপের স্ক্যানার দেখা যাচ্ছে দোকানটার মধ্যে।

এখানে সামনে একটি খালি জাগা দেখা যাচ্ছে।